এখানে আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দির টি তে লাইটিং দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। এবং এই মন্দির এর চারিপাশে আমরা অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

যাদের মধ্যে কেউ রয়েছে বসে এবং কেউ রয়েছে দাঁড়িয়ে।

তা ছাড়াও এর আসে পাশে রয়েছে অনেক বড় বড় বিল্ডিং এবং রয়েছে কিছু বাড়ি ঘর--

এখানে উন্নত মানের গা ঘি মাখন পনির দই পাওয়া যায়।

যেমন লেবু আপেল কলা ।